creating and meshing a curvedpipe geometry in salome for openfoam এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব salome তে curved pipe geometry বানানো salome তে geometry কে mesh করা submesh দ্বারা mesh সংশোধিত করা
tutorial record করতে ব্যবহার করছি: লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 1210 এবং salome সংস্করণ 660
tutorial অনুসরণ করতে কম্পিউটারে salome সংস্থাপিত থাকা উচিত to হলে downloading and installing salome এর tutorial দেখতে পারেন
ডেস্কটপে salome icon ক্লিক করে salome সফটওয়্যারটি খুলুন
modules bar geometry module এ click করুন
এবং new তে click করুন
উপরের menu bar new entity তে click করুন
drop down বিকল্পতে basic এ এবং তারপর 2d sketch এ যান
ডিফল্টরূপে প্রথম পয়েন্ট হল zero zero apply টিপুন y এর সামনে 30 লিখুন
এবং apply তে click করুন এখন দ্বিতীয় element এ যান এবং arcs লিখুন
type কে direction এবং direction কে tangent চয়ন করুন
radius এ10 এবং angle এ 90 লিখুন apply টিপুন এখন element type কে lines চয়ন করুন
type কে direction এবং direction কে tangent চয়ন করুন
length এ 30 লিখুন apply এবং close টিপুন
কাছে থেকে দেখতে আমি এটি zoom in করি
object browser we geometry tree খুলুন আমরা sketch _ 1 দেখি
sketch লুকোতে check off এবং দেখাতে check on করতে পারেন
এখন new entity>> blocks>> divided disk এ যান
orientation হিসাবে ozx চয়ন করুন এবং radius এ 1 লিখুন
apply and close এ click করুন এখন new entity>> generation>> extrusion along path এ যান
geometry tree থেকে base object এ divided disk _ 1 এবং path object এ sketch _ 1 চয়ন করুন
apply and close we click করুন আমরা দেখি যে pipe _ 1 তৈরী হয়েছে
in new entity>> explode এ main main object এ pipe _ 1 চয়ন করুন subshapes type drop down মেনুতে face চয়ন করুন select subshapes এ check করুন
আমি এই window সরাই scrolling করে আমি এটি zoom করি আমি rotation মেনুতে ক্লিক করে অবজেক্টটি ঘোরাতে পারি
object ঘোরাতে মাউসের বামদিকের বোতামটি টিপে থেকে mouse উপরের দিকে সরান screen দেখানো স্থানে mouse পয়েন্টার নিয়ে যান
মাউসের বাম বোতামটি টিপে থাকুন
মাউসটি drag করুন যাতে সকল inlet faces আয়তকার ক্ষেত্রে চলে আসে
mouse বোতামটি ছেড়ে দিন
এখন নিশ্চিত করতে যে সকল inlet faces চয়নিত show only selected এ click করুন
apply and close we click করুন আমরা দেখি যে পাঁচটি faces geometry tree তে উন্মোচিত হয়েছে
এখন new entity>> group>> create এ click করুন
geometry tree থেকে main shape হিসাবে pipe _ 1 চয়ন করুন
shape type হিসাবে face চয়ন করুন
এখন geometry tree থেকে পাঁচটি faces চয়ন করুন এই add বোতামে ক্লিক করে তাদের জুড়ুন গ্রূপের name inlet দিন
apply and close we click করুন আমরা দেখি যে inlet group তৈরী হয়েছে
pipe এর অন্য প্রান্তে একই প্রক্রিয়া অনুসরণ করুন এবং সেই faces কে outlet হিসাবে group করুন
আমি outlet face group বানিয়েছি এখন object mesh করতে modules drop down মেনুতে যান mesh চয়ন করুন
এখন উপরের menu bar mesh>> create mesh এ click করুন
geometry tree থেকে geometry হিসাবে pipe _ 1 চয়ন করুন
assign a set of hypotheses বোতামে click করুন 3d: automatic hexahedralization a click করুন
number of segments এ 12 লিখুন
ok তে click করুন apply and close we click করুন আমরা mesh _ 1 কে geometry tree তে দেখি
এতে ডান click করুন compute এ click করুন window বন্ধ করুন
আমরা দেখি যে mesh তৈরী হয়েছে
আমি zoom in করি
আমি এই panning বিকল্প দ্বারা object সরাতে panning
এখন আমরা flow এর দিকের mesh শোধিত করব
এটি করতে modules drop down বিকল্প থেকে geometry module এ ফিরে যান
এখন panning এবং rotation বিকল্প দ্বারা যথাযথ দৃশ্য পেতে হবে আমি এটি zoom out করি
new entity>> explode এ যান
main object হিসাবে pipe _ 1 চয়ন করুন
subshapes type এ edge চয়ন করুন
select subshapes check করুন
আমি window কোণায় নিয়ে যাই
এখন screen দেখানোর মত mouse পয়েন্টার নিন মাউসের বাম বোতামটি টিপে থাকুন
মাউসটি drag করুন যাতে সকল outlet face edges window ভিতরে আসে
মাউসের বাম বোতামটি ছেড়ে দিন চয়নিত edges সাদা রঙে দেখায়
hide selected we click করুন একইভাবে এখানে 3 এবং face edges রয়েছে যা এক এক করে চয়ন এবং লুকোতে হবে
এরপর আপনি edges কে শুধুমাত্র flow এর দিকে দেখবেন এটি zoom out করি অবজেক্টটি সরান
একই পদ্ধতি দ্বারা এই সকল edges চয়ন করুন এবং apply and close এ click করুন
geometry tree তে outlet in নীচে আমরা দেখি যে 24 edges উন্মোচিত হয়েছে
এই edges group করতে new entity>> group>> create এ যান
shape type হিসাবে edge চয়ন করুন
geometry tree থেকে main shape হিসাবে pipe _ 1 চয়ন করুন
এখন এই সকল edges চয়ন করুন এবং এই edges জুড়তে add বোতামে click করুন
গ্রুপকে flow edges name দিন apply and close এ click করুন
আমরা দেখি যে flowedges group তৈরী হয়েছে
এখন modules drop down বিকল্প থেকে mesh module যান
mesh _ 1 এ ডান click করুন এবং create submesh এ click করুন
geometry হিসাবে flowedges চয়ন করুন
algorithm হিসাবে wire discretization চয়ন করুন
এখন যথাযথ hypothesis চয়ন করতে dropdown menu ডানদিকে প্রথম বোতামে click করুন
nb segments এ click করুন
number of segments এ 30 লিখুন
ok তে click করুন apply and close এ click করুন
এখন mesh _ 1 এ click করুন compute এ click করুন refined mesh তৈরী হয়েছে window বন্ধ করুন
আমরা দেখি যে mesh flow we দিকে refined হয়েছে
কাজটি সংরক্ষণ করতে file>> save as এ যান file name curvedgeometry দিন
আমি এই কাজটি ডেস্কটপে সংরক্ষণ করছি save করে salome minimize করুন
আমরা দেখি যে file curvedgeometry hdf হিসাবে সংরক্ষিত হয়েছে
এখানে আমরা শিখেছি:
অনুশীলনী হিসাবে বাইরের ব্যাসের তুলনায় 6 units ছোট আন্তরিক ব্যাসের pipe বানান বেন্টের কোণ বদলান
video নিম্ন url এ উপলব্ধ: